লিব্রিঅফিস ইমপ্রেস এ ছাপা সংক্রান্ত টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি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
কখনো আপনার প্রেসেন্টেশন টি পৃষ্ঠায় ছাপার প্রয়োজন হতে পারে
উদাহরণস্বরূপ আপনি শ্রোতাদের পরে দেখার জন্য প্রেসেন্টেশন এর প্রতিলিপি দিতে চাইতে পারেন
তাহলে প্রথমে প্রেসেন্টেশন স্যাম্পল ইমপ্রেস এর উপর ডবল ক্লিক করে সেটি খুলুন
আপনার স্লাইড গুলি ছাপতে ফাইল এবং Print এ ক্লিক করুন
অথবা আপনি CTRL এবং P কী দুটি একসাথে টিপতে পারেন
জেনারেল এবং অপশনস ট্যাবের বিকল্পগুলি সম্বন্ধে জানতে লিব্রিঅফিস রাইটের সংক্রান্ত টিউটোরিয়াল গুলির ভিউইং এন্ড প্রিন্টিং ডকুমেন্টস টিউটোরিয়ালটি দেখুন
Print এর জেনারেল ট্যাবে ডকুমেন্ট ক্ষেত্রে আমরা কিছু বিকল্প দেখতে পাচ্ছি যেগুলি শুধুমাত্র Impress এই থাকে
এই বিকল্পগুলির দ্বারা আমরা আমাদের স্লাইড গুলি পছন্দমত বিন্যাসে ছাপতে পারি
স্লাইডস হ্যান্ডআউটস নোটস এন্ড আউটলাইন
এখন স্লাইডস বিকল্পটি নির্বাচন করুন
এখন লিব্রিঅফিস ইমপ্রেস ট্যাবে ক্লিক করুন
এখানে আপনি নির্বাচন করতে পরতে পারেন স্লাইড এর কোন অংশটি আপনি ছাপতে চান ছাপার রং এবং সাইজ
Content এ স্লাইড নামে দাতে এন্ড টাইম এবং হিডেন পেজেস নির্বাচন করুন
লেখা থেকেই বোঝা যাচ্ছে এগুলি স্লাইড এর নাম তারিখ ও সময় এবং কোনো লোকানো পৃষ্ঠা থাকলে সেটি ছাপবে
Color এ গ্রে স্কেল নির্বাচন করুন
লেখা থেকে বোঝা যাচ্ছে অন্যান্য বিকল্পগুলি স্লাইড গুলিকে তাদের নিজস্ব রং অথবা সাদা কালো ত়ে ছাপবে
সাইজ এ ফিট টো প্রিন্টেবল পেজ নির্বাচন করুন
লিব্রে অফিস ইমপ্রেস ট্যাবের বাকি বিকল্পগুলি সম্পর্কে আপনি নিজে জানতে চেষ্টা করুন
পেজ লেআউট ট্যাবের বিভিন্ন বিকল্পগুলি আপনি কী উদ্দেশ্যে ছাপছেন সেই অনুযাই ব্যবহার করতে পারেন
ধরুন আপনি একটি পৃষ্ঠায় একাধিক স্লাইড ছাপতে চান
সেজন্য পেজেস পের শীট নির্বাচন করুন
সাধারনতঃ একটি পৃষ্ঠায় একটি স্লাইড ছাপা হয়
এটি পৃষ্টার একটি ছোট প্রিভিউ
ড্রপ ডাউন তীর এ ক্লিক করুন এবং আপনি প্রতি ছাপা পৃষ্ঠায় যেকটি পৃষ্ঠা ছাপতে চান সেটি নির্বাচন করুন
যদি আমরা ২ নির্বাচন করি তাহলে প্রিভিউ ত়ে ২ টি পৃষ্ঠা দেখত়ে পাচ্ছি
যদি আমরা ৬ নির্বাচন করি তাহলে প্রিভিউতে আমরা ৬ টি পৃষ্ঠা দেখতে পাব
ড্রো a বর্ডের আরাউন্ড ইচ পেজ বিকল্পে টিক করলে ছাপার সময় প্রত্যেক পৃষ্ঠার চারদিকে একটি কালো সীমানা থাকবে
এতে পৃষ্ঠাটি দেখতে আরো আকর্ষনীয় লাগে
পরবর্তী বিকল্প ব্রোচুরে সহজে বাঁধানোর জন্য স্লাইডগুলিকে ইস্তাহার হিসাবে ছাপতে সাহায্য করে
যাইহোক এখানে আমরা ওই বিকল্পটি নির্বাচন করবো না
আপনি নিজে পরে এই বিকল্পটি নিয়ে অনুসন্ধান করবেন
অনুগ্রহ করে নিশ্চিত করবেন যে অপশন ট্যাবের অধীন সব চেক বক্সগুলি অনির্বাচিত আছে
এই চেক বক্সগুলির কিছু বিশেষ উদ্দেশ্য আছে যেগুলি আমরা এই টিউটোরিয়াল এ আলোচনা করবো না
এখন প্রিন্ট বাটনে ক্লিক করুন
যদি প্রিন্টার সঠিকভাবে যুক্ত থাকে তাহলে এতক্ষণে ছাপা শুরু হওয়া উচিত
এরপর হ্যান্ডআউটস বিকল্প নিয়ে আলোচনা করা যাক
ফাইল এবং প্রিন্ট ক্লিক করুন
প্রিন্ট এর জেনারেল ট্যাবে ডকুমেন্ট ক্ষেত্রে হ্যান্ডআউট নির্বাচন করুন
স্বাভাবিকভাবে একটি পৃষ্ঠায় চারটি স্লাইড এবং পরপর বাম থেকে ডানদিকে ও তারপর নীচে এই ক্রমানুসারে স্লাইডগুলি ছাপা হয়
এই প্রেসেন্টেশনের জন্য এগুলি অপরিবর্তিত রাখুন
ইলিব্রিঅফিস ইমপ্রেস ট্যাবে দেখুন সাইজ বিকল্পটি নিস্ক্রিয় করা আছে
এর কারণ হল ছাপার সাইজ স্লাইডের সংখ্যা এবং একটি পৃষ্ঠায় কতগুলি স্লাইড থাকবে তার উপর নির্ভর করে
এখন প্রিন্ট বাটনে ক্লিক করুন
প্রিন্টার সঠিকভাবে যুক্ত থাকলে ছাপা শুরু হয়ে যাওয়া উচিত
এবার প্রথম স্লাইডে যান এবং নোটস ট্যাব এ ক্লিক করুন
এখানে আমরা নোট বা টিকা হিসাবে লিখব থিস আইএস a স্যাম্পল নোট
স্লাইড এ আপনি যে টিকা লিখেছেন সেটি ছাপতে ফাইল এবং তারপর প্রিন্ট এ ক্লিক করুন
প্রিন্ট এর জেনারেল ট্যাবে ডকুমেন্ট ক্ষেত্রে নোটস নির্বাচন করুন
বামদিকের প্রিভিউ পৃষ্ঠাটি লক্ষ্য করুন
স্লাইডের নীচে আপনার লেখা টিকা দেখা যাচ্ছে
এখন লিব্রিঅফিস ইমপ্রেস ট্যাব এ ক্লিক করুন
লক্ষ্য করুন যখন আমরা টিকা ছাপছি তখন সাইজ বিকল্পটি আর উপলব্ধ নেই
এখন প্রিন্ট বাটনে ক্লিক করুন
প্রিন্টার সঠিকভাবে সংযুক্ত থাকলে এতক্ষণে ছাপা শুরু হয়ে যাওয়া উচিত
অবশেষে উপস্থাপনার সময় তথ্য দ্রুত দেখার জন্য স্লাইড গুলির আউটলাইন ছাপতে প্রথমে ফাইল এবং তারপর প্রিন্ট করুন
আইজেনারেল ট্যাব এ Print এর মধ্যে ডকুমেন্ট ক্ষেত্রে আউটলাইন বিকল্পটি নির্বাচন করুন
বামদিকের প্রিভিউ পৃষ্ঠাটি লক্ষ্য করুন
এখানে স্লাইড গুলির আউটলাইন বা সেগুলির শিরোনাম ও সাব পয়েন্ট গুলি দেখা যাচ্ছে
এখন লিব্রিঅফিস ইমপ্রেস ট্যাব এ ক্লিক করুন
আবার লক্ষ্য করুন যখন আমরা আউটলাইন ছাপছি তখন সাইজ বিকল্পটি উপলব্ধ নেই
এবার প্রিন্ট বাটনে ক্লিক করুন
যদি প্রিন্টার সঠিকভাবে যুক্ত থাকে তাহলে এখন ছাপা শুরু হয়ে যাওয়া উচিত
এখানেই এই টিউটোরিয়াল টির সমাপ্তি হল এতে আমরা শিখেছি স্লাইডস হ্যান্ডআউটস নোটস এবং আউটলাইন অনুশীলনী টি নিজে চেষ্টা করুন
একটি নতুন প্রেসেন্টেশন তৈরী করুন
শুধুমাত্র দ্বিতীয় স্লাইডটি ছাপুন
প্রথম চারটি স্লাইড হ্যান্ডআউট হিসাবে ছাপুন
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ